কি process সেটা সেটা যেটা হয় আপনি আপনার trading account থেকে ওই একশো টাকা deduct হবে একশো টাকা deduct হয়ে যার কাছে ওই share টি রয়েছে সেই লোকটি ওই একশো টাকা পাবে এবং ওর ওই share টি মানে যার কাছ থেকে আপনি share টি কিনলেন যার কাছ থেকে কিনলেন তাকে আপনি দেখতে পাচ্ছেন না automatic system এ matching হয় তার demat account থেকে share টি কিন্তু আপনার demat account এ ঢোকে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 একই ভাবে এগুলো আপনি যদি খুব ভালো করে যদি follow করেন যে যেদিন আপনি share বিক্রি করেন সেদিন কিন্তু আপনি টাকা bank এ তুলে নিতে পারেন না আপনি যদি share টি বিক্রি করলেন ধরুন ধরুন আপনি আহ সোমবার share বিক্রি করলেন সোমবার share বিক্রি করার পর মঙ্গলবার বুধবার যদি দুটো দিন market open থাকে বুধবার রাতের দিকে আপনি সেই টাকাটি draw করতে পারেন কারণ এখন indian share market rule settlemant টা t plus two মানে আজকে যে trading হচ্ছে তারপরের দিন তারপরের দিন যদি তার মাঝে ছুটি থাকে আরো extended মানে যদি ধরুন আপনি শুক্রবার দিন কোন share কিনলেন তাহলে শুক্রবার কেনার মানে শনি রবি যদি market ছুটি আপনার শুক্রবার কিনলে সোমবার মঙ্গলবার সেই share টি মানে demat এ ঢোকে একেবারে একই ভাবে শুক্রবার আপনি যদি কোন share বিক্রি করেন আপনি ওই টাকাটি bank এ নিতে পারবেন সেই মঙ্গলবার এর পরে হ্যাঁ তো এই জিনিসটি বোঝা খুবই দরকার কেন খুবই দরকার কারণ দেখুন আপনি মানে এটা আপনি ধরে নিন এই জমি বাড়ি অনেকটা কেনার মতন আমরা যখন জমি বা বাড়ি কিনি ধরুন আমি আপনার থেকে জমি কিনলাম বা বাড়ি কিনলাম হ্যাঁ আপনাকে টাকা দিলাম টাকা দিয়ে দিলাম তো এই টাকা দেওয়ার অনেক দিন পরে কিন্তু registry হয় হ্যাঁ মানে দলিল যেটা হয় সেটা পাওয়ার যায় তো যেদিন দলিলটা আপনার নামে হলো সেদিনই আপনি হলেন ওই বাড়িটির official owners ঠিক একই রকম ভাবে share আপনি যেদিন কিনলেন trading account থেকে সেই দিন তো আপনি এমনি app এ দেখাল কিনলেন আপনার কেনা হলো কিন্তু actually আপনি ওই share টির official owners হচ্ছেন যখন ওই share টি আপনার demat account CDSL বা NSDL যে demat account তার মধ্যে ঢোকে এবং সেটা করতে t plus two days যেমন আমি বললাম যেমন ভিতরে অনেক process হয়তো t plus two days একটা time লাগে এখন t plus two যদি in future মানে indian regulator যদি সেটা t plus one করে বা t করে সেটা আলাদা ব্যাপার কিন্তু ultimately ব্যাপারটা এটা আপনি আজকে share কিনছেন ownership পেতে পেতে মানে আপনার নামে share টিকে reflect করতে করতে কিন্তু t plus two days লাগে এর মানে এটাই হল যে যদিও আপনি broker এর মাধ্যমে এঞ্জেল ব্রোকিং জিরোধা বা আপস্টক্স এদের through তে আপনি share কিনলেও দুদিন পরে কিন্তু share টি আপনার CDSL বা NSDL এরা হচ্ছে depository এদের কাছে actually

আপনার যে borker জিরোধা এঞ্জেল ব্রোকিং আপস্টক্স যে যেই বলুন না কেন ওরা দেখে নেয় যে আপনার demat এ share টি আছে কিনা যদি share টি থাকে আপনাকে বিক্রি করার পরামর্শ দিয়ে দেয় এর মানেটা বুঝতে পারছেন খুবই important জিনিস এটা

CDSL বা NSDL এদের কাছে জিরোধা এঞ্জেল ব্রোকিং আপস্টক্স এদের কাছে কোন share থাকছে না এর মানে একটাই জিনিস clear আজকে যদি জিরোধা বা এঞ্জেল ব্রোকিং এরা যদি কেউ বন্ধও হয়ে যায় তাহলেও কিন্তু আপনার খুব একটা কোনো effect হবে না কারন share টি আপনার চলে গেছে CDSL এর কাছে আজকে . আপনার জিরোধাতে trading account আছে জিরোধা বন্ধ হয়ে গেল আপনার share রইলো CDSL এর কাছে তাহলে কালকে আপনি অন্য কোনো broker সাথে account খুলে ওই CDSL account টি map করে নিতে পারেন map করলেই ওই share টি আবার আপস্টক্স বা অন্য কোন নতুন broker এর through তে আপনি sell করতে পারেন ঠিক আছে এবার তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহলে কার্ভিতে যারা হয়েছিল কার্ভি scam টা কেন হয়েছিল কার্ভিতে যাদের brokerage account ছিল তারা অনেকে কার্ভি বন্ধ হয়ে যাওয়ার পরে আজও কিছু করে উঠতে পারেনি আচ্ছা এবার তাহলে আমরা দেখে নিই ওই তো বললাম আমি জিরোধা যদি বন্ধ হয়েও যায় তাহলেও আপনার CDSL এ share থাকছে তাহলে আবার প্রশ্ন হচ্ছে CDSL, NSDL এরা যদি বন্ধ হয়ে যায় এরা কোনদিন বন্ধ হবে না কেন আপনার CDSL, NSDL হলো indian government backed entity এবং broker যারা broker আমি আপনি যে কেউ হতে পারে আপনি যদি চান আজকে একটা জিরোধা র মতন brokerage house খুলতে পারেন হ্যাঁ এর জন্য অনেক কোটি টাকার প্রয়োজন হয়তো কয়েকশ কোটি টাকা দরকার সেটা আলাদা কিন্তু কেউ যদি চায় আজকে যে কোন bank বলুন বা যেকোনো বড় কেউ broker খুলতে পারে CDSL, NSDL এরা depository এরা কিন্তু আপনি চাইলে খুলতে পারবেন না এবং এরা depository এই depository government indian government backed institution এর দ্বারা পরিচালিত হয় CDSL বন্ধ হয়ে যাওয়া মানে অনেকটা ধরুন আপনি যদি বলেন যে স্টেট ব্যাঙ্ক of ইন্ডিয়া যে কোনদিন বন্ধ হতে পারে তাই SBI যদি বন্ধ হয় তাহলে পুরো ভারতবর্ষ দেউলিয়া হয়ে যাবে কারণ ওই SBI হলো indian government back bank same CDSL, NSDL এরা উজ্জয়ণ government back institution দিয়ে আহ পরিচালিত হয়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

সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কার্ভি বলে একটি broker বন্ধ হয়ে গেছিল এবং আজও সেই কার্ভিতে প্রচুর investor আছে যারা কিন্তু আজও share টি বিক্রি করে পারেনি কেন এই জিনিসটা এবার আমরা বুঝে নেই যেটা খুব গুরুত্বপূর্ণ কার্ভি কি করছিল কার্ভি একটা মজার জিনিস করছিল ওরা যেমন এই যে বললাম t plus two day তে share টা CDS transfer হয় কার্ভি এর through তে যে investor রা share কিনছিল না ওই কার্ভি তাদের depositor NSDL, CDSL এ share টি transfer করছিল না মজার ব্যাপার হয়েছিল কার্ভিতে আপনি যে investor রা যে share কিনছিল কার্ভি সেই share টি মানে broker টি ওই share টি ওদের কাছে রেখে দিচ্ছিল নিয়ম অনুযায়ী সেই share টি demat এ transfer করা উচিত ওরা সেটা না করে চালাকি করে নিজেদের কাছে রেখে দিচ্ছিল এবার নিজেদের কাছে যখন রেখে দিচ্ছিলো ওটা ওদের নিজেদের সম্পদ বলে নিজেদের টাকা বলে প্রমাণ হচ্ছিলো ওই টাকাটা দেখিয়ে মানে অন্য লোকের share নিজেদের কাছে রেখে সেটা দেখিয়ে ওরা অন্য জায়গা থেকে loan নিয়েছিল অন্য business র জন্য এবার কি হলো যেখান থেকে loan নিয়েছিল যেই business র জন্য সেই খানে সেই business গুলো মানে নষ্ট হয় সেই business এ loss হয় সেই যে business এ loss হল তখন কার্ভি যাদের থেকে loan নিয়েছিল সেই institution গুলো এই share গুলো কে বাজেয়াপ্ত করল মানে মজার ব্যাপার যেটা হল লোকের share আপনারা আপনার মত investor দের share যারা কার্ভি থেকে কিনলো কার্ভি সেই share গুলি CDSL, NSDL এ মানে আপনার নামে exact নামে যেমন বলে ছিলাম দলিল যেমন হয় সেটা না করে নিজেদের কাছে রেখে সেই share দেখিয়ে loan নিয়ে সেই loan পরে শোধ করতে না পেরে সেই যাদের কাছ থেকে lone নিয়েছিল তারা কার্ভির account fridge করে দেয় যেই account fridge করে দেয় ওই যে normal লোকেদের share সেগুলোকেও সব fridge হয়ে যায় এই বার তাহলে সবথেকে তাহলে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আপনি কি করে বুঝবেন যে আপনার share আপনি যে জিরোধা বলুন এঞ্জেল ব্রোকিং বলুন বা আপস্টক্স এ কিনছেন তো আপনার share আপনার broker CDSL বা NSDL এ পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না এটা কি করে বুঝবেন কারণ কার্ভি scam টা কিন্তু possible হয়েছিল একটাই কারণে কারণ কার্ভি share গুলো নিজেদের কাছে রেখে দিয়ে ছিল সেই share গুলোকে পাঠাচ্ছে না কেন এটা করতে যাচ্ছিলো জানেন খুব সহজ answer maximum indians financially literate নয় কারণ এত কিছু এই যে জিনিসগুলো আপনাদের বললাম এত কিছু জিনিস maximum investor রা জানেনই না বা বোঝেনই না এই জন্য তারা বুঝতেও পারছিলো না যে কার্ভিতে share কিনে সেই share কোথায় যাচ্ছে না যাচ্ছে কি হচ্ছে তাই তো কার্ভি করছিল infact ভারতবর্ষের যত financial scam হয় সমস্ত কিন্তু মানুষ ultimate যারা মানুষের financial literacy র অভাবে হয় দেখুন আপনি কোন জিনিস বোঝেন না খুব ভালো কথা কিন্তু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 কেমন ভাবে মানে কেমন হয় indian share marketing আমি প্রচুর আমাদের email পাই বা আমাদের whatsapp contacts এ আমাদের team membars দের থেকে খুঁজে পাই প্রচুর investor রা এরকম বলেন sir আদানি group এর share কিনেছি loss হয়ে গেছে কি করব হ্যাঁ সে কিন্তু কিছুই details জানে না fundamental scheme জানে না আদানি group এর share কিনেছে কেউ বলেছে টুইটার বা টেলিগ্রাম এ কোথাও free tips পেয়েছে মাঝখানে খুব বার ছিল কিনেছে loss হয়ে গেছে কি করব তো আমি তাদেরকে বলি যে দেখুন আপনি যেটা করে ফেলেছেন সেটা তো আর পাল্টাতে পারবেন না আগামী দিনে যাতে এই আদানির মত speculity বাজে share মানে speculitic type এর share . না কিনে তার জন্য আপনি আমাদের course করুন সেই course এ কি আছে মাত্র পাঁচ মিনিটে আপনি আমাদের একটি free formated excel sheet দেয়া হবে যাতে করে আপনি যে কোন company র fundamental check করে fundamental strength বার করতে পারবেন সেই সমস্ত সেই excel এ যদি আপনি check করেন এই আদানি group এর কোনো company pass করবে না আদানি group এর company গুলো কেমন মানে speculity মানে either আপনার লাগলে huge gain আর না লাগলে huge loss আমরা যে course টি করাই আমাদের যে online course আছে সেখানে সব থেকে বড়ো focus যে কোন company really speculity তে কোন গুলো না কোন গুলোর fundamental strength ভালো সেগুলো জানার কিন্তু মুশকিলটা কোথায় জানেন maximum investor ভাবে আবার ওই তিন-চার হাজার টাকা দিয়ে course করব কি দরকার এর থেকে আমার free তে tips পাচ্ছি তো উম টেলিগ্রামে পাচ্ছি টুইটারে পাচ্ছি TV তে পাচ্ছি তাই করি মজাটা দেখুন মানুষ কয়েক হাজার কয়েক লাখ টাকা invest করছে কয়েক হাজার টাকা loss করছে তাতে ready কিন্তু কয়েক হাজার টাকা দিয়ে সে তারা শিখতে চায় না এই কারণেই এই কার্ভির মতন scam আরো যে সমস্ত financial scam আছে সেই সমস্ত আমি খুব বারবার আপনাদের এটা বলি দেখুন আপনি কিছু জানেন না খুব ভালো কথা আমিও aeroplane জানা চালাতে জানিনা আমি aeroplane চালাতে জানি না ভালো কথা অন্য কেউ চালাচ্ছে আমি aeroplane এ বসছি ভালো কথা আমি aeroplane চালাতে জানিনা আমি বসে গেলাম aeroplane চালাতে কি হবে আমার ভাগ্য ভালো থাকলে বেরিয়ে যাব আর ভাগ্য খারাপ থাকলে আমার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 এবার একটা জিনিস মাথায় রাখবেন ভাগ্য কিন্তু কোন মানুষের সারা জীবন ভালো থাকে না একটা না একটা time এ খারাপ ভাগ্য আসবে এবং সে খারাপ ভাগ্যের একটা দুটো loss আপনার যত profit করেছেন সব কিন্তু নিয়ে চলে যাবে তো এই জন্য আমরা বারবার বলি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 চোখ কান বুজে invest করলে market যেরকম return দিচ্ছে সেরকম return পেতে উম পাওয়া যেতে পারে তো এই দুটো জিনিস আমি বলি plus আমি যেটা বলি আম~ আমরা যেটা personally free tips এরও খুব মানে against এ আমরা free tips দিই না কেন জানেন কত dangerous আবার আপনাদের এই free tips এর ব্যাপারটা বলি আমি ধরুন আপনাকে বললাম এই share টি খুব ভালো আপনি কিনে নিলেন আপনি কিন্তু জানতে পারবেন না এবার এই share টির দাম পড়লে আরো কেনা উচিত না hold করা উচিত বা কখন বিক্রি করা উচিত ঠিক যেভাবে TV তে টুইটারে টেলিগ্রামে আপনি free stock পেয়ে যাবেন কেউ বললো দাদা খুব ভালো share TV তে বলে দিলো share টির যখন দাম পড়লো বা আপনি কখন বিক্রি করবেন সেটি কিন্তু তার কাছ থেকে জানতে পারছেন না মনে রাখবেন আপনার profit তখন হয় যখন আপনি share টি বিক্রি করবেন আপনি যেদিন কিনছেন সেদিন আপনার profit হয় না তো যাই হোক এই সমস্ত জিনিস গুলোকে মাথায় রাখবেন হ্যাঁ আপনি আপনার কয়েক হাজার বা কয়েক লাখ টাকা দিয়ে share invest করছেন

যা আপনি কি করে বুঝবেন আজকে আপনি একটি share কিনলেন এঞ্জেল ব্রোকিং জিরোধা হোক সেই share টি actually CDSL এ গেলো না ওই broker তার নিজের কাছে রেখে দিল সেটি কি করে বুঝবেন এবং সেটি জানা সবথেকে জরুরী সেটার জন্যকি option আছে number one option CDSL এই login এর system আছে হম অনেক investor রা জানেন না অনেকে সেটা করেও না হ্যাঁ CDSL এ হ্যাঁ CDSL প্রত্যেক ছয়মাসের statement ও পাঠায়

তার একদিন পরে কি দুদিন পরে CDSL একটা SMS পাঠায় যে এই number of share আপনার ওখানে credit হয়েছে বা যেদিন আপনি sell করেন তার পরের দিন CDSL ও আজকাল একটা SMS পাঠায় যে এই share টা আপনার demat account থেকে debit হচ্ছে তো ওই জিনিসটি সব থেকে important আহ Covid nineteen এ বৈশ্বিক মহামারি আহ হিসাবে বলা হয়। আজকে আমরা জানবো Covid Nineteen সম্মন্ধে Covid Nineteen এটি আহ Corona Virus রোগ হিসাবে বলা হয় এটিকে এটি Covid Nineteen এর বৈশ্বিক মহামারি বলতে Corona Virus রোগ দুহাজার উনিশ সালে Covid Nineteen এর বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ও দ্রুতবিস্তারে আহ দ্রুতবিস্তারের চলমান ঘটনাটিকে নির্দেশ করা হয়েছে এই রোগটি একটি বিশেষ ভাইরাসের কারনে সংঘটিত হয় যার নাম গুরুতর তীব্র শ্বাসকষ্ট ও রোগলক্ষন সমষ্টি সৃষ্টিকারী Corona Virus First Covid to virus

চীনা প্রশাসন প্রথম উহান নগরী ও পরবর্তীতে উহানকে পরিবেষ্টনকারী একটি প্রদেশের অন্যান্য নগরীতে জরুরী আবদ্ধকরন জারী করলেও রোগটির বিস্তার বন্ধ করতে ব্যর্থ হয় এবং এটি দ্রুত চীনের অন্যত্র এবং পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে দুহাজার কুড়ি সালে এগারোই মার্চ তারিখে একটি বৈশ্বিক মহামারী হিসাবে স্বীকৃতি দেয়

এই প্রকরনগুলি আধিপত্য বিস্তার করেছে এদের মধ্যে আহ Alpha Bita Delta প্রকারগুলির প্রকট সবচেয়ে বেশি দু হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের সর্বত্র আঠাশ কোটি সাতচল্লিশ লক্ষ্যের অধিক ব্যক্তি Corona Virus রোগে দু হাজার উনিশ এ আক্রান্ত হওয়া এবং তাদের মধ্যে উনচল্লিশ লক্ষ্য মানুষের মৃত্যু ঘটায় ঘটনাটি নিশ্চিন্ত করা হয়েছে ফলে এটি মানবসভ্যতার সবচেয়ে মরণঘাতি একটি বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে Covid nineteen মহামারী তে বিভিন্ন দেশের পরিসংখ্যান ও দেখানো এখানে হয়েছে এখানে আহ যেরকম বিভিন্ন দেশে Corona Virus রোগটি দেখা গেছে আহ সেরকম বিভিন্ন দেশে মৃত্যুর ও আক্রান্তের হারও দেখা গেছে আর ব্যক্তি ভেদে Corona virus রোগ দুহজার উনিশের লক্ষ্যন উপসর্গ গুলি ভিন্ন হয়ে থাকে কোনো ব্যক্তি কোনো লক্ষ্যন উপসর্গ অনুভব করেনা আবার অন্য কোনো কোনো ব্যক্তি জন্য ব্যক্তির জন্য এগুলি মারাত্মক রুপ ধারন করে বৃদ্ধ রোগী ও বয়স নির্বিশেষে জেসব রোগী অন্য বা এক বা একাধিক দীরঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রে রোগ টির গুরুতর আকার ধারন করার সম্ভাবনা বেশি। Corona Virus রোগ দু হাজার উনিশে আক্রান্ত ব্যক্তি কাশি বা হাচি দেওয়ার ফলে বাতাসে নিক্ষিপ্ত বহু লক্ষ্য অতিক্ষুদ্র আহ কণা কণা বাতাসে ভাসতে শুরু করলে নিকটবর্তী অপর কোনো ব্যক্তিও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহন করলে তাদের দেহেও ভাইরাসটি সংক্রমিত হতে পারে সাধারন শ্বাস প্রশ্বাসের কারনে অত্যন্ত অল্প স্বল্প পরিমান ভাইরাস কণা স্বল্প পরিমান ভাইরাস কণা দেহের মধ্যে প্রবেশ করতে আহ পারে এবং আহ বাতাসের দেহের মধ্যে প্রবেশ করতে পারে এছাড়া ভাইরাস কণা টেবিলে বা অন্যান্য কোনো পৃষ্ঠে হাঁচি কাশি মাধ্যমে কিংবা ভাইরাসযুক্ত হাত দিয়ে স্পর্শের মাধ্যমে পৃষ্ঠের উপাদানভেদে উপাদানভেদে আহ উপাদানভেদে আহ কয়েক ঘন্টা বা কয়েকদিন লেগে থাকতে পারে এই পৃষ্ঠ আহ এই সে যেই পৃষ্ঠ আরেকজন ব্যক্তি স্পর্শ করে অপর তারপরে নাকে মুখে বা চোখে হাত দিলে সেই ব্যক্তির ঝিল্লির মধ্য দিয়ে ভাইরাস দেহে প্রবেশ করতে পারে তবে এইভাবে সংবহনের ঘটনা বিরল সাধারণত নিকটবর্তী ব্যক্তিদের কাছেই ভাইরাসটির সড়ানোর সম্ভাবনা বেশি তবে ভবন বা কক্ষের অভ্যন্তরে এবং নিম্নমানের বায়ুচলাচল আহ ব্যবস্থা বিশিষ্ট স্থানে ভাইরাসটি স্বাভাবিকের চেয়ে বেশি দূরে ছড়ান ঝুকি থাকবে একবার সংক্রমিত হবার পরে প্রায় কুড়ি দিন ভাইরাসটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে সংবহিত হবার সম্ভাবনা থাকে যখন কোনো লোকটির লক্ষন উপসর্গ প্রকাশ করা আরম্ভ করে তখনই রোগটি সবচেয়ে বেশি সংক্রমক থাকে তবে লক্ষন উপসর্গ দেখা দেবার আগেও রোগটি

আহ সাধারণত পাঁচ দিন তবে বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে চৌদ্দ দিন বা তার বেশি সময় লাগতে পারে ব্যাধিটির সাধারন লক্ষন উপসর্গগুলি হলো জ্বর কাশি ও শ্বাসকষ্ট ব্যাধিটি জটিল রুপ ধারন করলে প্রথমে ফুস্ফুস প্রদাহ অর্থাৎ Pneumonia হতে পারে এবং আরো গুরুত্বপূর্ণ রুপ ধারন করেল তীব্র শ্বাসকষ্টমুলক রোগ লক্ষন সমষ্টি প্রকাশ পেতে থাকে পেতে পারে যাতে রোগির মৃত্যু পর্যন্ত হতে পারে আপাতদৃষ্টিতে সেড়ে উঠার পরেও কোনো কোনো রোগী Covid Nineteen পরবর্তী দীর্ঘকাল ধরে

অক্টোবর পর্যন্ত রোগটির চিকিৎসার জন্য কোনো ভাইরাস নিরোধক ঔষধ কর্তৃপক্ষ সমর্থন হাসপাতালে রোগটির গুরুতর পর্যায়ে চিকিৎসাতে মূল উপসর্গ মুহের উপম করা হয় এবং সহায়ক চিকিৎসা প্রদান করা হয় যাতে রোগী নিজে থেকেই ধীরে ধীরে শেরে উঠতে পারে দু হাজার কুড়ি সালে দ্বিতীয়ার্ধে বিভিন্ন দেশে বেশকিছু টিকা উদ্ভাবিত হয় এবং দু হাজার কুড়ি সালে December মাস থেকে বিশ্বে বিভিন্ন দেশে Covid nineteen টিকা দান পর্যাপ্ত মান চলমান আছে আর টিকা নেওয়ার পাশাপাশি রোগটি প্রধিরদের জন্য সার্বজনীক প্রাঙ্গুলিতে নাকে মুখ আবরণের ডাক্তারি মুখোশ বা স্বাস্থ্য মুখোশ পরিধান করা হয় এর অন্য ব্যাক্তিদের সাথে সামাজিক তথা দৈনিক দূরত্ব বজায় রাখা ভবন গুলির অভ্যন্তরে উন্নত

হাত ধুয়ে জীবাণু মুক্ত করা পৃষ্টতর সংক্রমণ নিবরণ করা রোগীকে পর্যবেক্ষণে রাখা এবং সম্ভাব্য সংক্রমিত ব্যাক্তিদের ক্ষেত্রে আত্ম পৃথকীকরণ অর্থাৎ সঙ্গে মিলন করার পরামর্শ দেওয়া হয় বিশ্ব ব্যাপী জাতীয় ও আন্ত্জাতিক কর্তপক্ষ গুলি রোগটির বিস্তার প্রতিরোধের আহ বিস্তার প্রতিরোধের চেষ্টা আহ ভ্রমণ নিষেধাজ্ঞা সঙ্গনিরোধ অর্থ্যাত Quarantine আহ অবরদ্ধ করন Lockdown স্যান্ধ আইন কারফিউ জারি অনুষ্ঠানে পিছিয়ে দেওয়া বা বাতিল করা এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা বাদ্ধতামূলক Covid nineteen রোগ নির্ণয় পরীক্ষায় বিধি বিধি আহ বিধিবিধান সংক্রমক ব্যাক্তি অনুসরণ হয় ইত্যাদি পদক্ষেপ গুলো গ্রহণ করেছে গ্রহণ করেছে বিমান বন্দর ও Station গুলিতে উপসর্গ ও দেহে virus এর পরিস্থিতি পরীক্ষার ব্যাবস্থা আহ ব্যাপকভারে ভাবে আক্রান্ত অঞ্চলে ভ্রমণ এর ব্যাপারে সতর্কতা মূলক বার্তা ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিশ্বের প্রায় একশো পনেরোটি দেশ আহ দেশে বিদ্যালয় মহা বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় গুলোকে জাতীয় কিংবা স্থানীয় পর্যায় বন্ধ ঘোষণা করা হয়েছে ফলে প্রায় একশো কুড়ি কোটি ছাত্রছাত্রীর জীবনে এর প্রভাব পড়েছে এই বৈশ্বিক মহামারীর কারণে সারাদেশের অর্থ সামাজিক কর্মকাণ্ড বেহত হয়েছে বহু ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনু্ঠান

আহ ভীতি থেকে আতংক গ্রস্থ মানুষদের কিনাকাটা আদিক্ষেড সৃষ্টি হয়েছে Virus টি নিয়ে ভুল বা মিথ্যা তথ্য ও মূলক তথ্য অন্তরজাল বা Internet এ বিশেষ ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে ছড়িয়ে পড়েছে এছাড়া

ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে দ্বন্দ্ব পরিলক্ষিত হয়েছে করনা Virus এর বিস্তার অর্থাৎ Covid nineteen বিস্তার রোধে কতৃপক্ষের দ্বারা গৃহীত জরুরী পদক্ষেপ ও ব্যাবস্থা সমূহ যেহেতু দু হাজার একুশ সালের আগে করনা Virus রোগ দু হাজার উনিশের কোনো টিকা শুলোভ করা সম্ভবনা কম সেহেতু এই রোগের বৈশ্বিক মহামারী আয়ত্ত্বে রাখার একটি অন্যতম চাবিকাঠি হলো মহামারী সৃষ্টি অর্থাৎ একদিন সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা কমিয়ে আনা যাকে মহামারী বক্র রেখা সমতল করন নাম দেওয়া হয়েছে এজন্য নতুন সংক্রমণের হার হ্রাস করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় Virus সংক্রমণের হার কমাতে পাড়লে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলি ধারণ ক্ষমতার উপর মাত্রাতিরিক্ত চাপের ঝুঁকি হ্রাস করা হয় ফলে বর্তমান রোগীদের উন্নততর স্বাস্থ্য ব্যাবস্থা নিশ্চিত করা যায় মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থার অভাবজনিত কারণে কারণে মৃত্যু রাশ বা রোধ করা করা যায় এবং এর পাশাপাশি টিকা বা নিরামহী ঔষধ উদ্ভাবনে আজ থেকে দীর্ঘ সময় যাবত কৃতীকিত রোগীর সংখ্যা আয়ত্ত্বে রাখা যায় এইজন্য জনসচেতনতা বৃদ্ধির পরীক্ষা পরীক্ষণ অন্তরণ সংগনিলন এবং আবরুদ্ধ করণে মতো পদক্ষেপ গুলি গ্রহণ করা হয়ে থাকে বক্র রেখা সমতল করণের আহ করণে পাশাপাশি সমান্তরাল ভাবে সমান্তরালভাবে আরেকটি প্রচেষ্টার প্রয়োজন হয় যাকে সরল রেখার উত্তোলন নাম দেওয়া হয়েছে এর অর্থ হলো স্বাস্থ্য সেবা ব্যবস্থার ধারণ ক্ষমতা বৃদ্ধি করা এজন্য চিকিৎসার সরঞ্জাম সামগ্রী ও প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মচারীর সংখ্যা বৃদ্ধি দূর চিকিৎসা প্রদান গৃহ সেবা এবং জনসাধারণকে স্বাস্থ্য শিক্ষা প্রদান অন্তর্ভুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা Virus মহামারীতে বিস্তার রোধে সর্বশ্রেষ্ঠ পন্থা হলো সংক্রমিত বেক্তিদের দ্রুত শনাক্ত করা ও সম্প্রদায় থেকে তাদের কে অন্তরিত ভাবে বিচ্ছিন্ন করা একারণে যত দ্রুত সম্ভব একটি বেপক ও নিবিড় পরীক্ষা কর্ম পরীক্ষণ কর্মসূচির সম্পাদন করা আবশ্যক এজন্য পরীক্ষণ সরঞ্জাম উৎপাদন কারীর ব্যাবসা প্রতিষ্ঠান গুলোকে উৎপাদন এর পরিমাণ বহু গুনে বাড়াতে হবে বাড়াতে হবে বিশ্বের শিঙ্খো দেশে সব সরঞ্জাম তীব্র ঘাটতি আছে তীব্র ঘাটতি টা পূরণ করা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক আহ তেড্রো অধর্ণব আহ বলেন যে সকল দেশের প্রতি আমরা একটি মাত্র সরল বার্তা বেপক করছি পরীক্ষা করুন পরীক্ষা করুন পরীক্ষা করুন

পরীক্ষা করার সম্মর্থ থাকা উচিত চোখে পট্টি বেধে অন্ধকারে অন্ধের মতো এ রোগের বিরোদ্ধ যুদ্ধ করা সম্ভব নয় পরীক্ষণ ছাড়া সংক্রমিত ব্যাক্তিদের অন্তরম বা বিচ্ছিন্ন করন করা এবং আহ এর সাহায্যে সংক্রমণের শৃঙ্খল ভঙ্গ করা সম্ভব নয় পদিক্ষরণ ও পরীক্ষণ শনাক্তকরণ ও অভ্যন্তরন ব্যবস্থার মধ্যে চিন দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে করোনা Virus মহামারী বিস্তার রোধে সফলতা দেখা পাওয়া গেছে তবে অনেক দেশেই সীমিত ভাবে কেবল মাত্র সন্দেহ জনক ক্ষেত্রে বিদেশ ফেরত বৃদ্ধ বা রোগগ্রস্ত ব্যাক্তিদের পরীক্ষণ করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং যেসব ব্যাক্তিদের নিজের উপসর্গ রচে বা কোনো উপসর্গ নেই তাদেরকে পরীক্ষণ অংশগ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে এর একটি কারণ ছিল বেশির ভাব দেশে ব্যাপক সংখ্যা পরীক্ষণ করার সামর্থ অর্জন করেন। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটি আহ ক্ষেত্রে একটি ব্যতিক্রম কেননা তারা বর্তমানে করনা Virus মহামারীর অনেক আগে থেকেই বেশ কয়েক বছর ধরে সাবধানতা পরীক্ষণ সরঞ্জাম উৎপাদন ও গুদাম জাত করে রেখেছিল এর আগে যেখানে Mars নামের Virus আক্রমণ হয়েছিল বলেই এবার হচ্ছে অন্তরন বা Isolation যেসমস্ত ব্যাক্তিদের দেহে করোনা Virus উপস্থিতি বা কোভিড nineteen এর উপস্থিতি পরীক্ষা করে নিশ্চিত করা আহ নিশ্চিত হওয়া গেছে তাদেরকে কোনো হাস কোনো হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রের বিশেষ বিভাগে আলাদা বা অন্তরন বা Isolation করে রাখা হয় তবে আহ যাতে তারা সম্প্রদায়ের মধ্যে Virus ছড়াতে না পারে অন্তরন সম্পূর্ণ আহ অন্তরন সম্পূর্ণ সফল হতে আহ হতে হলে কোনো সম্প্রদায়ের সবাইকে যোর করে সম্ভব হলেও একাধিক বার পরীক্ষা করা করে নিশ্চিত

অন্তরণ পদক্ষেপ টি সাধারণত সফল হয়না ইতালির বেইনেতো অঞ্চলের কিছু ছোট শহরে কেও হাজার বাসিন্দা

এর ছাড়া নিরব বাহক দের কাছে কাছ থেকে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি বলে কেবল বিদেশ ফেরত বা করোনা আক্রান্ত এলাকায় ভ্রমণ জনিত কারণে ঝুঁকিপূর্ণ করোনা Virus বাহিক ব্যাক্তি স্বেচ্ছায় বা আহ স্বেচ্ছায় বা আহ দেখা গেছে যে সংগন নিরোধের ব্যাবস্থা এককভাবে কোরোনা Virus এর বিস্তার রোধে আরো আদৌ যথেষ্ঠ কার্যকর কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ আছে Lockdown বা আবদ্ধকরন যখন অন্তরন ও সংগনিরণের ব্যাবস্থা গুলি ব্যার্থ হয় তখন সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট অঞ্চল বা সমগ্র দেশের উপর আবদ্ধি করন Lockdown ব্যাবস্থা জারি ও বলবত হতে পারে এক্ষেত্রে আহ লোকদের বাসগৃহ হতে বের হওয়া পরিবহন ব্যাবহার করা আহ কর্মস্থলে গমন করা আর কর্মস্থলে গমন করা জন আহ সমাগম হয় এমন স্থানে গমন করা আবশ্যক নয় এমন সমস্ত কর্ম কান্ড নির্বাহ করা ইত্যাদি ওই উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় বিশ্বের বিশ্বের অনেক দেশের যেমন চীন, ইতালি, ফ্রান্স, স্পেন ইত্যাদি সমগ্র দেশজুড়ে বা নির্দিষ্ট অঞ্চলে আবদ্ধী করণের পদক্ষেপ টি কার্যকর করা হয়েছে তবে ততদিনে এসব দেশের বহু হাজার লোকের মধ্যে করোনা Virus সংক্রমিত হয়ে গিয়েছিল এবং আহ অবলিপ্ত করণের আগেই কয়েক শত রোগীর মৃত্যু হয়েছিল উপসর্গ বিহীন নিরব সংক্রমক বাহক অনুসন্ধান মর্যাদা বাহক নিচের ও সন্দেহ নিচার খুঁজবে Science সহ আরো কিছু গবেষণা আহা আরো কিছু গবেষণা মর আহ সম সাময়িক একাধিক প্রকাশিত নির্ভরযোগ্য গবেষণা ফলাফলে দেখা গিয়েছে যে করোনা Virus আক্রান্ত ব্যক্তিদের একটি বিরাট অংশ আহ কোনো উপসর্গই প্রকাশ করে না এবং নিরবে ও নিজের অজান্তে রোগটি ছড়িয়ে

রোগটি ছড়িয়ে পড়েছে রোগটি ছড়াতে থাকে যেমন চীনে পরীক্ষা দ্বারা নিশ্চিত হওয়া করোনা Virus বাহি প্রায় এক তৃতীয়াংশ ব্যাক্তি ব্যাক্তি কোনো উপসর্গ প্রকাশ করেনি এছাড়া ইতালির জেলেভাতে জেলেভা অঞ্চলের

তাদের সিংহ ভাগই ছিল উপসর্গহীন নিরব বাহক এইসব নিরব সংক্রমক বাহকেরা প্রতিনিয়ত প্রতিনিয়ত নিজের প্রতিনিয়ত নিজের অজান্তেই প্রতিনিয়ত নিজের অজান্তেই করোনা Virus সব উদয় সরিয়ে ছড়িয়ে দিচ্ছে যা কিনা Corona virus বিস্তারের প্রধান একটি নিয়ম ও প্রধান একটি নিয়মও আহ এখানে এই তক্ত সাপেক্ষে বিশ্ব ক্ষেত মর্যাদা বাহি Science গবেষণা সমসাময়ীক দের আহ প্রকাশিত গবেষণা

চীনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আগে জেসংক্রমন ঘটেছিল সেগুলো তাদের আহ ছিয়াশি Percent এই উপসর্গ এর অনুপস্থিতির কারণে প্রতি মুক্ত করা হয়নি অথচ বিজ্ঞানীরা দের পরিসংখ্যানিক Model এ বেড়িয়ে এসেছে যে এসেছে যে এই আহ পরিসংখ্যানে বেড়িয়ে এসেছে যে এইধরনের আহ Virus আহ আশে পাশের সমস্ত মানুষকেই effect করতে পারে সুতরাং করোনা Virus থেকে আমাদের অবশ্যই এগিয়ে যাওয়া উচিত এবং করোনা Virus থেকে নিজেদেরকে বর্তমানেও সাবধান থাকা উচিত বলে মনে করা হয় থাকে আহ hello শ্রেয়া mam । আহ আমার একটু help চাই। তো basically আমার নাম হচ্ছে নীলাদ্রী। আর আমার আমি একটা TV কিনতে চাই।